বেশ কাঁক ধরেছে বাস তাই বাপের মুখের আদর ধরা পড়েছে ছেলের মুখে রোগা লাগছে কেন? চৌকিদার তো বাপের মতো জেলে গেলে সবই ভালো হয়

করেছো নাকি? চোখ নিয়ে প্রশ্ন কানে তুলতে চাই না জিজ্ঞাসা করে এদের কাউকে দেখছিস না প্রতি মুহূর্তে বুড়ি এই প্রশ্নেরই ভয়ই করছিল যার নাম কথা যে জিজ্ঞাসা করবে তুই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 ছেলে এখনই হয়তো ছুটবে রাগের মাথায় দলের লোকের সঙ্গে বোঝাপড়া করতে নাতি আর বউ এর শরীর খারাপের কথা এখনো বলে কাজ নেই ছেলে, ছেলে করে মরে ফকির আগের বউটা ছেলে পিলে হয় নি এ বউয়ের ওই একিই তো কিল পিল করছে তার শরীর খারাপের কথা শুনলে হয়তো সউখি এখানে আর একদিনও থাকবে না এতদিন পর এলো আর একদিনও কাছে রাখতে পারবো না খেয়ে দেয়ে সুখ স্থির হয়ে থাকুক আর এক আধদিন তারপর সব কথা আস্তে আস্তে বলা যাবে কেন মেয়েদের কি মা বাপকে দেখতে ইচ্ছে করে না একবারও না না তাই কি বলছি মাসি টাই তার বাড়ি ফিরবার আনন্দ অর্ধেক করে গিয়েছে মুহূর্তে এরমধ্যে মুহূর্তে র মধ্যেই এক যুবকের মধ্যে ছেলেটা কেমন দেখতে হয়েছে দরজাই উম কত কল্পনার ছবি আর যে দরজায় কল্পনা ছবি এঁকেছে জেলে বসে বসে ছেলে উম কেমন করে গল্প করে মায়ের সঙ্গে কাল শুনবার জন্য টোকা মারবার আগে দরজায় কান খেয়ে চেঁচিয়ে কতক্ষণ দাঁড়িয়ে ছিল ভেবেছিল রাত নটার মধ্যে দুরন্ত ছেলেটা

নইলে মা আবার ভাববে যে নতুন বউ এসে ছেলেকে পর করে নিয়েছে মা কত কি বলে চলেছে এতক্ষনে চেঁচিয়ে কথাটা কানে গেল নিয়ে হাত, মুখ ধুয়ে নে না না আমি খেয়ে দেখি এই রাত করে আটকে তোকে রাঁধতে বসতে হবে না না রাত জেগে খই মুড়ি আছে খেয়ে নে তুই যে কত খেয়ে এসেছিস কে আর আমি জানি না ব্যবসার কুর্তি খোল মুড়ি গুলো চেক করে শোয়ার সময় তার হঠাৎ নজর গেল মার গায়ের ছেড়া কম্বল খানার দিকে ওর ওখানে আমাকে দেন আপত্তি, ছেলে, বউ, সখী নিজের গায়ে নতুন কম্বল খানা, মায়ের গায়ে জড়িয়ে দিল নতুন কম্বল মুড়ি দিয়ে শুয়ে বুরি ঘুমাতে চায় না পা কিছুতেই গরম হয় না রাজ্যের দুশ্চিন্তায় মাথা গরম হয়ে উঠেছে সউখির, নাক ডাকানি, শব্দ কানে আসছে এতদিন পথ ছেলে বাড়ি এলো, কোথায় নিশ্চিন্ত হবে? তা নয় সৌখিকে কি থেকে দেবো কাল সকালে এসে হয়েছে বুড়ির মস্ত ভাবনা আজকে ডাক্তার না হয় বিক্রির খৈমুড়ি দিয়ে কোনোরকমে চলে গেলো যদি বলতো দুটো ভাত খেতে ইচ্ছা করছে তাহলে আর উপায় ছিল না সব কথা না বলে আলুর চচ্চরি গতকাল হয়তো জেলে খেতে পাইনি আলু, চাল, সরষের তেল সবই কিনতে হবে। অতো পয়সা পাবো কোথা জে আগে পয়সা জগার করে আন তবে দিব দুটা বাজল মনে পরল জে রাজমিস্ত্রি লেগেছে আর যখন মুড়ির ঘুমিয়ে ছিল ও দেখতে দে পড়ে যাওয়া উপরের পাচিল গাঁথা হচ্ছে থেকে উঠে পা টিপে টিপে বেরোলো ঘর আপনি বেরোলো ঘর থেকে বেশি দূরে নই সেদিন দিন পর্যন্ত উম উম কথা হয়েছে মাটি আর ভাঙ্গা ইঁটে পাহাড় নিচে পড়ে থাকায় যে পাখি ভাঙছে বুড়ির দিতে অসুবিধা হল না বাড়ির অন্ধকারে কে কোথায় আছে করা শক্ত বারান্দায় দোরগোড়ায় লুকিয়ে রাখা রয়েছে কে ক্ষরণ জোড়া আর জল ভরা ক্ষতি ভরে উঠে দরকার লাগবে বলে বুড়ি উঠনের

এখন রাত দুপুরে লোটা হাতে ডেকে ডেকেও কেউ সন্দেহ করবে না এদেশে লোটাবিনা সংসার অচল দিনে বার কয়েক লোটা না মাজলে মাথা দিন টেক্কার হাত নিশ্চিত করেন সেই জন্য পরে গেলো তার বাড়িতে সকাল বেলায় খোকার মা নাকে কেঁদে সানিকে মনে করিয়ে দিলে নিজে লোটাহল বাড়ির লক্ষী তাহলে ফিরিয়ে আনতে হবে। কর্তা মেধা তখন হয়ে আছে চোরের উপর রাগে বাজে বকবক করো না তোমাদের তো কেমনই এক আইনের ধারা স্পষ্ট লেখা আছে যে চুরির ঠিক খবর পুলিশকে না দিলে জেল পর্যন্ত হতে পারে কি খবর রাখো? আইন, , মাতা দিন আরো অনেক হাজার লোক কথা খোকার মাঠে শোনাতে শোনাতে তোমাকে বার হয়ে গেলেন থানায় খবর দেওয়ার জন্য । কি কি মুখোশ, তিনি এলেন বাঁশপটনের দোকানে। নানা রকম ক্ষতি দেখালো দোকানদার। কিন্তু পছন্দের কিছুতেই পাওয়া গেলো না। পেটটা বড় ক্ষুদ্র লোটা সম্বন্ধে তিনি চান খুড়ো দেওয়া লোটা বুঝলেন কিনা এত উম এই এত বড় সাইজের মুখ হওয়ার সাইড দিয়ে যাতে বেশ হৃষ্টপুষ্ট মেয়েমানুষের এত খানিমোটা, রুপোর কাপড় হাত অনায়াসে ঢোকানো যায়. ভিতরটা মাজবার জন্য দোকানদার শেষকালের হাল ছেড়ে গিয়ে জিজ্ঞাসা করে

বার করে নাকে ডবে বসালেন ক্ষুধা নিচে ছিঁড়তে তারা আর সন্দেহ নেই. মাতাধীন পেশকার আইনের ধারা ভুলে গিয়ে দোকানদারের টুটি চেপে ধরেন বল এ লোটা কোত্থেকে পেলি? দিনে করিস দোকানদারিয় রাতে বাঁশ একেবারে হৈ হৈ হৈ কান্ড লোক জড়ো হয়ে গেলো দোকানদার বলে যে কে এই ঘটি নগদ চোদ্দো আনা পয়সা গুনে সৌখি মায়ের কাছ থেকে এই কিছুক্ষণ মাত্র আগে চোদ্দ দিন আনা এর ঘটি পাওয়া যায়. চোরাই মাল জেনে চিনেছিস চোরাই মাল

পর দারোগা সাহেবের কাজে আজ তখনই সাইয়কেল এ এসে হাজির সব ব্যাপার শুনে নিয়ে বলে সখীর বাড়িতে গিয়ে ঠেলে উঠলেন শক্তির মা আলুর তরকারি চরিয়েছিল উননে ছেলে তক্ষনি ওখানে বিছানা ছেড়ে আর অনেক কার ছেলে গেলে ঘড়ি ধরে সকাল সকাল উঠে বলছে নতুন স্বাধীনতা উপভোগ করবার জন্য সউখি মনে মনে ঠিক করেছে বেলা বারোটার আগের থেকে আজ বিছানা ছেড়ে উঠবে না দারোগা পুলিশ দেখে বুড়ির বুক কেঁপে ওঠে পুলিশ দেখে ভয় পাবার লোক এর আগে কতবার কিন্তু আজকে মাতা দিন পেশকার পুলিশের সঙ্গে রয়েছে তার যে ধারণা ছিল বাসন আলাপ পুরনো বাসন গুলোকে রং চাং দিয়ে নতুন এর মতো না করে নিয়ে বিক্রি করেনা খোঁজে তখন তো মাথা হেট হয় তার ডাকাতি করা তার স্বামীর ভক্তের নেশা এতো মরদেহের কাজ গর্বের জিনিস এক্ষেত্রে দূরদৃষ্টিমাত্র তার চেয়ে বেশি কিছু নয় কিন্তু এই জে চুরি ছিচকে চোরের কাজ লজ্জায় সৌখির মা অভিযোগ অস্বীকার করতে পর্যন্ত এ লোটা আজ বাজারে বাসনের দোকানে চোদ্দ অন্যায় বিক্রি করেছিস অভিযোগ অস্বীকার করতে আর কোনো জবাব দিলো না বুরির মুখ দিয়ে শুধু একবার ছেলের দিকে তাকিয়ে একটু মাথা হেট করে এতক্ষনে বোঝে সৌখি ব্যাপারটা, চোদ্দো আনা পয়সার জন্য, মা শেষকালে একটা ঘটি চুরি করলো, মা, কাশি, বলদ না, এতদিন তার ডিউটি ছিল জেলখানা আর গুদামের কাজ করছে নব্বই টাকা রোজগার করে এনেছে সেই টাকা তো কোমরে বাসু আইন রয়েছে মা তার কাছ থেকে চেয়ে নিল না কেন মেয়ে মানুষের আর কত আক্কেল হবে হয়তো ঘর কথা আঁচ করে নেওয়া উচিত ছিল তার থেকে মায়ের হাতে টাকা দেওয়া উচিত ছিল এতক্ষণ তো বিছানা ছেড়ে ওঠেনি শেষ পর্যন্ত লোটা চুরি এদের মধ্যে ওইসব সিস্টেম করবি তোদের সঙ্গে পার্থপক্ষের কথা বলেনি কোনোদিন ডাকাতরা আমি গেলে আলাপ সালাপ করে লাইফ আর দের সঙ্গে এন কথা তো মায়ের অজানা নয় কদু চলছে এ মাত্র দুমাস তিন মাসের সাজা হয় মাতৃ জানে না যে এই বুড়ি আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? বল জবাব দে বুরির বাবুর প্রশ্ন কানে গেল ই না, এই কথা বোঝাও যা বোঝাও যা না তার মুখে দেখে আর থাকতে পারলো না এই মানুষটি নিতাম তুমি করছেন কেন? আমি ঘটিকুটি করেছি কাল রাতে বুকের বিদায় গুষ্ট ঘুমো ভাব দেখাতে চাই যে নিজের এত বেলা পর্যন্ত সৌখিদের ঘুম দেখে কে চিনি না বুড়ির মুখ দিয়ে কথাটা বার করে নিচে চাচ্ছিলেন উনি উনি এতক্ষণ এবার সখি মা ভেঙে পড়লো ছেলের নামে কলঙ্ক উঠেছে এনেছে না না দারোগা সাহেব সউখি করেননি আমি করেছি ওকে গ্রেফতার করবেন না আমাকে করুন ও কিছু জানেনা ওর যে ঘুমোচ্ছিল ওকে ছেড়ে দিন যে বউ ছেলের সঙ্গে দেখা হয়নি দারোগা বাবুর পায়ের উপর মাথা বুড়ি কিন্তু তিনি বাসন মালা কিনবা এই তাকে নিয়ে মাথা ঘামাতে চান না তার দরকার আসল অপরাধীকে নিয়ে চৌকিদার সময় কোমর থেকে বার করে রেখে দিয়ে গেল হাতিয়ার ওপর মা তখনও মেঝেতে পড়ে ঢুকে ঢুকে কাঁদছে কুমনে ছড়ানো, আলুর তরকারি পোড়া গন্ধ সারা পাড়ায় পরিয়ে পড়েছে সুয়েজ খালে হাঙ্গর শিকার স্বামী বিবেকানন্দ চোদ্দই জুলাইয়ের রেডটি পার হয়ে জাহাজ শুয়ে পউছল সামনে সুয়েজ খাল

কাজে দোতফাত ছোঁয়াছুঁয়ির ভয় এ ছুটতে থাকে. এবং নেশার কাছে আমাদের বেশি কোথাও লাগে মাস্ক নাবতে তুলির জাহাজ ছুঁতে পারবে না জাহাজের খালাসি বেকার আগে আপদ আর কি তারাই কুলি হয়ে কেনে করে নিয়ে বাংলায় যাচ্ছেন কোম্পানির এজেন্ট ছোট লঞ্চে করে জাহাজের কাছে এসেছেন ওঠবার এই সঙ্গে জাহাজে কার কথা হচ্ছে তো ভারতবর্ষ নয় যে সকলে পা দেয় এখানে ইউরোতে আরম্ভ কালকে ইঁদুর বাহন প্লেট কাছে উঠে তাই এতো আয়োজন একদিন কোভিড থেকে দশ দিনের মধ্যে ফুটেন বেরোন

গোছের কাজেই ধীরে ধীরে মাল নাবাতে সারাদিন লাগবে রাত্রি, ভিতে, জাহাজ অনায়াসে হালকা হতে পারে যদি সামনে বিক্রি আলো পায় কিন্তু সে আলো করাতে গেলে নিজের লোককে জাহাজ দিতে হবে দশ দিন কাজে দেওয়া হবে না চব্বিশ ঘণ্টা এখানে পড়ে দুই ঠাকুর সুয়েজ বন্ধ একটি বড় সুন্দর প্রাকৃতিক গন্ধ কাল তিন দিকে বালির ভীতি আর পাহাড় জলও খুব গভীর জলে অসংখ্য মা তার হাঙ্গর ভেসে ভেসে বেড়াচ্ছে এই বন্দরের আর অস্ট্রেলিয়া বন্দরের যত হাঙ্গর আর সকালবেলা খাবার দাবার আগে আর কোথাও নেই মানুষকে খেয়েছে জলে না দেখে কাপ আর হাঙ্গরের উপর মানুষের জাত খোঁজ মানুষ ও বাইরে ফেলে ওদেরকে ছাড়ে না সকাল বেলা খাবার দাবার আগে শোনা গেল যে জাহাজের পিছনে বড় বড় হাঁঙ্গর বাড়াচ্ছে জল জ্যান্ত, হাঙ্গর, উঠবে, আর কখনো দেখা যায় নি. গতবারে আসবার সময় শুরুতে জাহাজ অল্পক্ষণ ছিল তাও আবার শহরের গায়ে হাঁঙ্গরের খবর শুনে আমরা তাড়াতাড়ি উপস্থিত থেকে মিলে এই জাহাজের কাঁথার উপর সেই ছাদ হতে বারান্দা অ্যা বারান্দার কাতারে কাতারে কি পুরুষ ছেলে মেয়ে ঝুঁকে হাঙ্গর দেখে আমরা যখন আমরা যখন শহরের গায়ে হাঙ্গরের বারান্দা আমরা যখন হাজির হলাম তখন হাঙ্গর মিঞারা একটু সরে গেছেন মনটা বড়ই

মাঝে মাঝে এক একটা বড় মাছ অনেকটা ইংলিশ মাছের চেহারা মতো এদিক ওদিক করে দৌড়াচ্ছে মনে হল উনি হাঁঙড়ের বাচ্চা কিন্তু জিজ্ঞাসা করে তা নয় ওর নাম বনিতো. পূর্বে ওর বিষয় করা গেছিল বটে. এবং মাল্টি ফুটে উনি পুটকি রূপে আমদানি চড়ে তাও পড়া ছিল ওর মাংস লাল ও বড় সুস্বাদু তাও সোনা আছে এখন ওর যে যার বেড ডেকে খুশি হওয়া গেলো কত বড় মাছটা তীরের মতো জলের ভিতর ছুটছে আর কেউ সমুদ্রের কাঁচের মতো জল তার প্রত্যেক অঙ্গ ভঙ্গি দেখা যাচ্ছে. বিশ মিনিট আধ ঘণ্টা তাক এই প্রকার বর্ণিত ছুটোছুটি আজ আমি ছোট মাছের কিলিবিলি তো দেখা যাচ্ছে আধ ঘণ্টা তিন কোয়াটার ক্রমে বিরক্ত হয়ে আসছি এমন সময়ে একজন বললে ওই ওই দশ বারো জন বলে উঠলো ওই আসছে ওই আসছে কে বেশি দূরে একটা প্রকাণ্ড কালো বস্তু ভেসে আসছে জলের নিচে ক্রমে বস্তুটা এগিয়ে আসতে লাগলো প্রকাণ্ড, থাবরা, মাথা দেখা দিলে প্রেম,

আর কতগুলো মোটা মাছ তার কি পেটে ঠেলে বেড়াচ্ছে কোনো কোনোটা বা ডেকে তার ঘাড়ে চড়ে বসছে ইনি শশাঙ্গ সাঙ্গ জে মাছ গুলি হাঙ্গরের আগে

hello

ঘুরতে যাওয়া? আর ঘুরতে যাওয়া কেনো সাড়া করলনা বলতে?

এটা একটা দিন না একটা এই বেশি দিনতো না না আমরা যাবো বন্ধুরা বন্ধুরা মিলে hardly পাঁচটা দিন থেকে সময় নাওয়াই যায় না কারোর কাছ থেকে এটা ঠিক বলেছিস

অন্তত বাঙালির যে সবচেয়ে বড় উৎসব সেটা miss হবে না

পুজোর পর সবার ছুটি থাকে হ্যাঁ সব বলতে গেলে final year চলছে তাই চাপটা অনেক final year হয়ে যাবে তাও চাপটা হয়তো থাকবে কিন্তু আসা করেছি অতোটা ও চাপ থাকবে না যেটা চাকরি ঢুকে যাওয়ার পর হবে তাই আমি বললাম সবাই সবার মত ব্যাস্ত হয়ে যাওয়ার আগে

একটি কোথাও বন্ধুরা মিলে একটু ঘুরে আসি হ্যা এটা ঠিক বলেছিস যে বন্ধুরা মিলে ঘুরতে যাওয়ার কিন্তু একটা আলাদা মজা রয়েছে যেটা অন্য কোথাও পাওয়া যায়না বন্ধুরা মিলে ঘুরতে গেলে একটা আলাদা রকম মজা রয়েছে এটা সত্যি কথা যেকোনো জায়গায় বল বন্ধুরা একসাথে গেলে সেই জায়গাটা জানো আরো বেশি আনন্দে ভরে ওঠে আরো বেশি খুশিতে ভরে ওঠে তুই কিছু ভেবেছিস কোথাও ঘোরা যাওয়ার কথা কিছু ভেবেছি বলতে আমার মনে হয় যে দীঘা পুরী এইসব বাদ দিয়ে অন্য কোথাও যাওয়া দীঘা পুরী তো ছোটবেলা থেকে ঘুরেই আসছি ওখানেইতো মানে বড়ো হয়ে গেছি নিজের বাড়ির থেকে মনে হয় ওখানেই বেশি বড়ো হয়েছি আমি যতবার ঘুরে এসছি না একটু মানে একটু অন্যকোথাও যাওয়ার চেষ্টা করছি আমি আর কি তোর কি মনে হয় কোথায় যাওয়া যেতে পারে? হম north এ যাওয়া যেতে পারে? মানে উত্তরে মানে পাহাড়

হ্যা পাহাড় কিন্তু পাহাড় গেলে কিন্তু খুবই মানে ভালো হয় আমার মতে পাহাড় যাওয়াটাই সবচেয়ে ভালো যে রকম আমি তোকে বলছি আহ সিকিম কিংবা ওই তোর আহ উত্তরাখন্ডে zero point এ

খুব ভালো জায়গা এছাড়া আমাদের সবচেয়ে যেটা ভূসর্গ নামে চেনা যায় সেটা হচ্ছে কাশ্মীর, কাশ্মীরও কিন্তু খুব ভালো জায়গা

কাশ্মীরে আর কাশ্মীরে খুবই যদি বলি সময় সাপেক্ষর ব্যাপার আর অনেক টাকাও খরচা হবে তার থেকে অন্য কোথাও একটু যেখানে কম খরচায় বন্ধুরা মিলে মজা আনন্দ করে ঘুরে আসা যায় যেতেই পারি

হ্যাঁ কেদারনাথেও তবে কেদারনাথ কিন্তু ঘোরার চেয়েও বড়ো হচ্ছে তীর্থস্থান তো কেদারনাথ কেদারনাথ হচ্ছে খুব তীর্থস্থান মহাদেবের সবচেয়ে বড়ো তীর্থস্থানের মধ্যে একটা তো কেদারনাথ যাওয়া খুব ভাগ্যের ব্যাপার আর কেদারনাথ ঘোরা, ঘুরে আসা মানে খুবই ভাগ্যবান তারা

এবার দেখা যাক কতদূর কি হয় না বাকিদের ও তো রাজি করাতে হবে না ব্যাপারটা ওইটাই হচ্ছে ব্যাপার যে সবাই যদি রাজি না হয় তাহলে হবে না তাহলে আমরা আহ এই এই মাসে তো মনে হয় হবে না আহ একটুখানি টিকিট কাটার ব্যাপার আছে সবাইকে একটুখানি জোগাড় করার ব্যাপার আছে হ্যাঁ এটা ঠিক

কিসে করে যাওয়া হবে planing এর ব্যাপার আছে ওটার জন্য একটু সময় লাগবে সময় সময় দিয়েই করতে হবে

হ্যাঁ মানে north এ গিয়ে একটুখানি যেটা চাইছি। হম বুঝতে পেরেছি কিন্তু ব্যাপারটা কি জানিস আসলে আসলে এখন সবাই এত ব্যাস্ত তো মানে অনেকেই অনেক রকম কাজে ব্যাস্ত হয় পড়েছে আর সেরকম ভাবে কেউই সময় দিতে পারছে না কিন্তু তবে যার সময় হবে সবার একসাথে সময় হলেই তবেই যাওয়া এইটা একটা ব্যাপার চলে আসছে সবাই সময় দিতে পারছে না

এরকম দেখেতে গেলে ঘুরতে যাওয়ার জায়গা অনেক আছে দীঘা, পুরী এগুলোতো সমস্ত আমরা যারা ছোটবেলা থেকে ঘুরেই এসেছি

এছাড়া পাহাড়ে ঘোরার মতো অনেক জায়গা আছে সান্দাকফু আছে আহ তারপর তোর হিমালয়ের পাহাড় বল অনেকই আছে আমি দেখেছি তুই তুই হয়তো লক্ষ্য করে দেখবি যে ওই trekking group গুলো হয়না ওরা অনেক trek করে হিমালয় এর পাহাড়ে ওই group এর সাথে গিয়েও মজা আছে কিন্তু আচ্ছা কিন্তু ব্যাপারটা মানে তুই যদি এটা একটু দেখিস বা net এ দেখিস বা search করে দেখিস তা তুই দেখতে পাবি খুব মানে আনন্দ হয় কারণ পাহাড়ে একদম পাহাড়ে গিয়ে হচ্ছে তোর

আমি সমুদ্রেতে গেছি অনেকবারই না তাই পাহাড় টা দেখার ইছা কারণ পাহাড়ে আমি যায়নি যেহেতু তাই একটু রাজি টা যদি করানো যেতে পারে বা কিছু তাহলে আরকি একটু পাহাড়ে রাজি তাই তো? হম পাহাড় একটু রাজি

জোর করেতো আর রাজি করানো যাবেনা ইচ্ছে যদি হয় আমি বলে দেখবো বাকিদের আরকি

গেলেতো দুজনেও যাওয়া যায় কিন্তু দুজনে গেলে সেই মজাটা তো হবেনা না হ্যাঁ এটা ঠিক পুরো group না যাইনা তাহলে মজা হবে না বুঝলি ঘুরতে যাওয়া যেতেই পারে তবে কাছে পিঠে কোথাও ঘুরতে গেলে ওটা তো যখন তখন যাওয়া যায় কিন্তু ব্যাপার টা হচ্ছে সবাই মিলে দূরে কোথাও পাহাড়ে

হ্যাঁ তুই বল আমি আর কি বলবো মানে ওই তো মানে মানে আমি চাইছি যে বেশি খরচ না করেই কারণ এখনতো সেরকম এ নেই তাই অল্প খরচের মধ্যেই একটু ভালো জায়গায়

দেখ সত্যি কথা বলতে সবারই মোটামোটি অনেক ব্যাস্ততা রয়েছে এই ব্যাস্ততা কাটিয়ে সবাই কি যেতে পারবে ওই একবার তো বলে দেখবো তারপরে তো জোর জবরদস্তি নেই কারোর হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার যে কাউকে জোর করে তো আর যেতে পারবো না জোর জবরদস্তি তো হয় ও না এই সব জিনিসে আশা করছি কেউ না করবে না কারণ অনেকেই এখন ঘুরতে যাওয়া হয় না সহজেই তার মধ্যে lockdown ফকডাউন ছিল corona থাকা অবস্থায়

হ্যাঁ এটা হচ্ছে ঠিক এই যে corona এই corona র সময়টাও কিন্তু খুব খারাপ একটা ব্যাপার হয়েছিল যার জন্য আর সবাই ঘুরতে যেতে পারে নি কোথাও

দু বছর lockdown টানা মানুষের সমস্ত রকম ভাবে income বন্ধ হয়ে গেছিলো

তাই ঘুরতে যাওয়ার কথা কারোর মাথায় ও আসে নি যদি বন্ধুরা রাজি হয় phone টোন করলে দেখবো আমি আর তুই ধর যেমন ঠিক হয়ে গেলাম বাকিদেরকেও তো জানাতে হবে বাকিদের মতামত নিতে হবে এমন একটা যেন ইয়ে মানে সিদ্ধান্ত এসে দাঁড়ায় যে সবাই আর কি রাজি হয়ে যাই এটাই চাইছি হ্যান এটাই হচ্ছে ব্যাপার যাতে সবাই রাজি হয়ে যাই এটা একটা আশা করা যাই আর গেলে সবাই একসাথেই যেতে হবে কারণ আনন্দ টাই দরকার